এরা কি করতেছে এরা কি যেন লেখছে ভালো করে বোঝা যাচ্ছে না খুব ভালো লাগছে দেখতে স্টিকার ।

এখানে এয়ার্টেল ফোর জি সিম কত কম সিম পাওয়া যায় দোকানটা দেখতেই পাঁচ পাচ্ছ মোবাইল -এর দোকান।